দোকানটির ওপরে কাঁচ দিয়ে ঘেরা

এখানে দেখা যাচ্ছে একটি রেস্তোরাঁর অন্দরমহল।

একজন মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিছ--

ছেন এবং একটি বড় জায়েন্ট স্ক্রীন রয়ে --

সাদার ভাগটা বেশি আর এবং সবুজ এর ভাগটা কম ।

শোরুম -টার রঙ হল সাদা রঙের।

রাস্তার মধ্যে একটা লোক সাইকেল চালিয়ে যাচ্ছে এবং মোড়ের একজন লোক দাঁড়িতে রয়েছেন এই দোকানটির বাই --

তিনটি জানলা দেখা যাচ্ছে এবং এই মন্দিরের গায়ে খুব সুন্দর সূক্ষ্ম কারুকার্য শিল্পরীতি করা রয়েছে ।